ঘর এবং ঘরের সামনে একটা মাঠ রয়েছে। মাঠটা সবুজ ঘাস এবং --

একটা চেয়ার রয়েছে। চেয়ারটা লাল রঙের। এবং কিছু ফুল গাছ লাগানো রয়েছে। ফুল গাছগুলোতে ফুল ফুটে আছে। লাল লাল ফুল ফুটেছে।

এবং কিছু ফুল ফুটে আছে সেই গাছগুলোতে। এবং ঘরটার উপরে যে ঘরটা আছে সেগুলোতে কাঁচ লাগানো রয়েছে। এবং যে জানলাগুলো আছে জানলাগুলোতে --

কিছু নৌকা জলে রয়েছে এবং কিছু লোক আর জলের উপরে নাগালে রাখা আছে। নৌকাগুলো বেঁধে রাখা আছে এবং কিছু কিছু নৌকাতে পতাকা রয়েছে।

এখানে সবুজ সবুজ গাছ এবং সাইডে প্রচুর লোক রয়েছে। এবং লোকগুলো তাকাচ্ছে এবং এখানে নদীটাতে.--

প্রচুর ন ন প্রচুর নদী এবং নদীটার মাঝে মাঝে জল এবং জলটার মাঝে মাঝে একটা ছোট দ্বীপ।

একটা ঘর রয়েছে। ঘরটা বেশ বড়। তার সাইডে একটা ঘর রয়েছে সেই ঘরটাও বেশ বড়।

ঐখানে হম একটা রাস্তা রয়েছে। রাস্তার সাইডে একটা পার্কিং -এর জায়গা রয়েছে।

সেখানে একটা ম লাল রঙের মম কালো রঙের একটা মারুতি পার্কিং করা আছে এবং তার ওই দিকটাতে একটা গাছ রয়েছে। গাছটা সবুজ মত। তার ওই সাইডে ফো --